চারিদিকে গাছপালা মাঠ পথ এক অপূর্ব দৃশ্য সে বলে ভাষায় বোঝানো যাবে না.

এবং উম বিক্রে মাছ বিক্রেতারা বসে আছে সামনে কয়েকজন ক্রেতা দাঁড়িয়ে রয়েছে.

ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন যেখানে রাস্তা দিয়ে দুজন মহিলা যাচ্ছে তাদের কাঁধে ব্যাগ রয়েছে.

পেছনে আরেকজন মহিলা আছে তার কাঁধেও একটি ব্যাগ রয়েছে।

একটা অট্টালিকাও আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের যেটা খুবই সুন্দর সব মিলিয়ে ছবিটা এক অপরূপ সুন্দর বানিয়ে তুলেছে .

এটা একটা ইয়েলো বাস .

বাসটা বেলগাভি টু ধারবাদ এজিসি ভোলভো বাসের সামনে একটি লোক দাঁড়িয়ে আছেন .

বাসটা বোঝা যাচ্ছে না এটা স্কুল বাস কিনা লোকাল বাস .

এটা একটা বইয়ের দোকানে ছবি নামটা হচ্ছে মিথিলা বুক সেন্টার .

পেছনে অনেকটা খালি জায়গা দেখা যাচ্ছে যেখানে কনস্ট্রাকশন চলছে এবং লোকটির পেছনে একটি গাছ আছে .

এটা একটা বিল্ডিংয়ের সামনে দুজন লোক বসে রয়েছে একজন পা টি উপরে তুলে চটি পড়ে বসে আছে আর একটা লোক পা টা নামিয়ে বসে আছে .

বাড়িটির দয়র-দরজা বন্ধ আছে .

এখানে টেবিলের উপর একটি বোতল রাখা আছে এবং বোতলের মুখটি হলো গোলাপি রংয়ের.

এটা একটা গ্যারেজ এর দোকান যেখানে একটা গাড়ি ও সামনের দিকটা খোলা আছে।

এবং গাড়িটির নাম্বার হল টি এস ও নাইন ই কে টু জিরো থ্রি ফাইব .

সামনে দিক দিয়ে একজন বাইক চালিয়ে যাচ্ছে এবং এ ডান দিক দিয়ে একজন বাইক চালিয়ে এদিক থেকে আসছে.

এটা একটা দোকানের ছবি যেখানে আঃ সেলফে অনেক জিনিস আছে তার মধ্যে আঃ একদম উপরের সেলফে হারপিক লাইজল রয়েছে .

এখানে একটা লাইব্রেরির ছবি মনে হচ্ছে যেখানে সামনে একজন লোক দাঁড়িয়ে আছে সাদা নীল টি শার্ট এবং নীচে জি-নীল জিন্স প্যান্ট পরা.

এবং বড় দুটো গাছের মাঝখানে একটা ঘর দেখা যাচ্ছে সাদা রঙের যেখানে একটা মই লাগানো রয়েছে .